তাও -এর সামনে তো সে মানুষজন বসে রয়েছে-এ ।

কারুকার্যটা অনেক সুন্দর লাগছে সকালের কারুকার্যটা সুন্দ --

এখানে ঝাউ গাছ দেখা যাচ্ছে। নারকেল গাছ দেখা যা --

ঠিক করা হয়। এইখানে অনেকগুলো কার খারাপ হয়ে পরে আছে দেখা যাচ্ছে।

এয়ার আর রুমের মধ্যে দুটো মানুষ বসে রয়েছে চেয়ার গুলোর ওপরে।

খুবই সুন্দর করে সাজানো হয়েছে রাধাকৃষ্ণর মূর্তিটি।

এ ঢোকার জন্য হোটেলটিতে --

এইখানে সব উঁ ছেলে মেয়েরা কেম ডান্স করছে --

আর তার পাশে একটি বিল্ডিং আছে। বিরাট বড় বিল্ডিং । বিল্ডিং টি --

এ কি জানো একটা লেখা আছে বোঝা --

দূরে একটি মানুষ দেখা যাচ্ছে।

বড়ো বড়ো দুটো বিল্ডিং ।